সিঁড়ির পাশে বড়ো একটি গাস দেখা যাচ্ছে।

ওয়ালটিতে একটি দরজা দেখা যাচ্ছে।

পোস্টার টিতে ব্যালু এন ব্যারাইটি লেখা আসে।

শপিং মলের সামোনে বড়ো গ্লাস প্যানেল লাগানো আছে।

ফুলদানিটি একটি গুলাফি রঙ্গের দেখিতে পাইতেসি।

শেলফের ওপর অনেকগুলি বিস্কুটের প্যাকেট দেখা যাচ্ছে।

এখানে একটি ড্যাক্স দেখিতে পাইতাসি।

ডেক্স -এর উপর একটি কম্পিউটার দেখা যাচ্ছে।

চেয়ারটিতে একজন লোক বসে আছেন।

টোল গেটের সামোনে বড়ো একটি পোস্টার লাগানো আসে।

দোকানটির সামোনে একজন লোক দাঁড়িয়ে আসেন।

দোকানটিতে একটি বড়ো ব্যানার লাগানো আসে।

টেবিলের উপর একটি জলের বোতল রাখা আছে।

মন্দিরের মূর্তি সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন।

এখানে একটি দুকান দেখা যাচ্ছে।

বাসগুলি দিয়ে টিক লাগানো আসে ।

এখানে টেবিলের উপরে আহারের বস্তু রাখা আসে ।

এর উপরে চারটি চিকেন রাহন রাখা আছে।

লোকটি জ্যাকেট পরে দাঁড়িয়ে আসে।

অফিসের বিতরে সিলিংয়ে একটি সিলিং ফ্যান লাগানো আসে।

এখানে একটি অটো স্ট্যান্ড দেখিতে পাইতেসি।

রুমের ফো ফ্লোরটিতে টাইল লাগানো আসে।

এখানে একটি রিলিজিয়াস ইভেন্ট দেখিতে পাইতেসি।

গির্জাঘরটিতে কয়েকটি বেঞ্চ দেখা যাচ্ছে।

বিষ্টি থেকে দূরে কয়েকগুলি গাস দেখা যাচ্চে।

সেলফের মইধ্যে অনেকগুলি বক্স রাখা আসে।

সাইনবোর্ডটির পাশে একটি এল_ই_ডি স্ক্রিন লাগানি আসে।

এখানে একটি কাপড়ের দুকান দেখতে পাইতেসি।

দোকানটির মইদ্যে কয়েকগুলি চুড়িদার ঝুলিয়ে রাখা আসে।

ব্রিজটির পাশে অনেক গাস দেখা যাচ্ছে।

পাশে কয়েকটি গাস দেখা যাচ্ছে।

রুমটির ভিতরে কাঠের একটি যন্ত্র দেখা যাচ্ছে।

স্টেইজের -এর পিছনে বড়ো একটি ব্যানার লাগানো আছে।

পার্কটিতে একটি লোহার কুটির দেখা যাচ্চে।

বেডরুমটিতে একটি পালঙ্ক দেখিতে পাইতেসি।

ঘরটিতে সবুজ রং করা আছে।

সাইন বোর্ডটিতে মা লক্ষ্মী পেন্ট লেখা আসে।

সাইনবোর্ডটিতে কুরিয়ার এন্ড পার্সেল অফিস লেখা আসে।